এটা একটা শোরুম । শোরুম এর ভিতর থেকে ফটো তোলা হয়েছে।

এইসব গাড়িরই শোরুম এটা।

এটা দেখে মনে হচ্ছে একটা রাস্তা। রাস্তার পাশে ঘর আছে। অনেক বড় রাস্তা। কোন জায়গায় একটা রাস্তা।

একটা মেয়ে ফোনে কার সাথে কথা বলছে যেটা আমি জানিনা। খুব বড় বড় মাছ আছে। অনেক প্রকারের মাছ আছে। আ বিক্রেতা দুটো মেয়ে --

তা ওখানে আরেকটা লোক আছে যেটা লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে।

একটা রুমের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফটো রাখা হয়েছে এবং তার মূর্তিও রাখা হয়েছে। সামনে ছোট একটা মূর্তির কাছে। অনেক কিছু লেখা আছে যেটা আমি বুঝতে পারছি না।

মূর্তিটার আগে একটা ছোট্ট করে তার হয়তো ফটো নাকি বুঝা যাচ্ছে না ঠিক ক্লিয়ার ভাবে।

এটা একটা ঝিল যেখানে অনেক মানুষজন বেড়াতে গেছে। অনেক বড় বড় পাহাড় রয়েছে। অনেক পানি বইছে। কাছে গাছ।

চারটে এখনে লোক রয়েছি যারা হয়তো ঝিল দেখতে গেছে।

পানি যাচ্ছে নিচে দিয়ে হয়তো। দুটো ব্রিজ আছে। কারণ অন্য একটা ব্রিজে সাইকেল নেওয়া হয়েছে। তার পাশে একটা খুব বড় ব্রিজ দেখা যাচ্ছে।

মনে হচ্ছে জঙ্গলের মাঝে দুটো মূর্তি দাঁড় করা আছে। একটা জিরাফ আর একটা এটা কি জানিনা আমি ঠিক মনে হচ্ছে ভেড়া।

বিল্ডিং -এর কোয়া সুইমিং পুল বেটে। জানিনা সা সামনে একটা বিল্ডিং আছে।

এটা একটা মিউজিকাল শপ । কারণ এখানে গিটার দেখা যাচ্ছে পিয়ানো দেখা যাচ্ছে ঢোল দেখা যাচ্ছে ড্রাম ।

এটা কোন পার্কের একটা চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। একটা গাছ আছে। অনেক নোংরা চিড়িয়াখানাটা।

টোটোর সামনে অনেক ঘর আছে।